এটা রাস্তার ছবি যার দুপাশে খাবারের দোকান রয়েছে লাইন দিয়ে আর এই রাস্তার ওপরে অ্যা টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে এই দোকানের সামনে কিছু লোক ভিড় করে আছে এবং তারা বসে খাবার খাচ্ছে।